কয়েকটা চেয়ার রাখা আসে মানুষ বয়ার।

দুইজন মানুষকে দেখা যাচ্ছে কী যেন হাতে লইয়া কী যেন করসে ভক্তি দিচসে ।

আর আশেপাশে কয়েকটা গাসও গাসও দেখা যায়।

খুব সুন্দর একটা রুম সাজানো হইসে গানের জইন্য কয়েক ধরণের বাজনা আর কয়েকটা মাইকের স্ট্যান্ড --

একটা ও দুতারাও আসে ।

আর সাদা কালার বাল্ফও আসে ঘড়ি একটা আসে।

তারপরে একটি লাকড়ির মেদ দেকা যাচ্চে মেজের উপরে রাখা আচে ইস্টিলের কয়েকটি পাত রাখা আসে।

তিনটা গরুও দেখা যাচ্ছে সামনে দেখা যাচ্ছে যে ও একটা মানুষও আসে।